এবং কুঁড়ে ঘরের সাইড -এ একটি বড় পাকা বাড়িও দেখা যাচ্ছে।

এখানে একটি অনেক বড় দোতলা বাড়ি দেখা যাচ্ছে বাড়ির সামনে অনেক গুলি হয়ে আছে সামনে দিয়ে একটি বড় রাস্তা চলে গেছে।

এখানে একটি অনেক বড় পাকার বাড়ি দেখা যাচ্ছে। বাড়িটি খুব সুন্দর ভাবে সাজানো । এখানে অনেক লোকজন ঘোরাঘুরি করছে।

এবং এটি একটি খাবার দোকানের বাড়ি।